আপনারা একটি রাস্তা দেখতে পাচ্ছেন। রাস্তার ধরে দেখুন বেরিকেট করা আছে কি সুন্দর করে। সেখানে বিশ্ব বাংলা ফ্লাকার ও দেওয়া আছে এবং যে বেরিকেটের ভিতরের দেখুন একটি পতাকাও আছে।

গরিব অ্যাঁ দুঃখী বাচ্চাদের পাশে যে এসে যে এনারা দাঁড়াচ্ছেন তাদেরকে স্কুল এর ড্রেস বই খাতা স্কুল এর ব্যাগ দিচ্ছেন সত্যি আমি এনাদেরকে ধন্যবাদ জানাই।

উম্ম তো পরীক্ষা তো শেষ। আর এবার ভর্তির আ সিজন চালু। আপনারা আপনাদের বুক লিস্ট গুলোকে নিয়ে এখান থেকে বই কিনে নিয়ে যেতে পারেন।

যে আমরা দেখতে পাচ্ছি হু একটি বড় ব্রিজ । বড় ব্রিজের নিচে দেখুন নদী বয়ে গিয়েছে। সেই নদীতে একটি অনেক বড় ঐরাবত মানে যেটাকে আমরা হাতি বলি।

ওম মাথা থেকে লম্বা করে অ তিলক লাগাবে লাগিয়ে পুজো করবে দেখুন সেখানে প্রচুর লোকের ভিড় অ-ম মহিলারা কি সুন্দর করে পূজা করছে দেখতে ভালো লাগছে।

ছে দেখুন তাদের কাছে বিভিন্ন উম আঠা কাঁচি আর্ট পেপার বিভিন্ন রকমের যন্ত্রপাতি রাখা আছে তারা খুব মনোযোগ সহকারে কাজ করছে তাদের সামনে ম্যাডাম ও দাঁড়িয়ে আছে।